awesome দিয়ে আপনি কেমন আছেন আল্লাহামদুল্লিয়া ভালো কি অবস্থা কি করছেন আপনি hello

আমি তো ভালো আছি আপনার কি অবস্থা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 এই যে শুয়ে শুয়ে গান শুনছিলাম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

আগেও তো দেখে যাচ্ছে বাংলা আগের আগেতো বাংলা গানগুলা অনেক সুন্দর সে গান গুলা অনেক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

আপনার কি অবস্থা তারপর বলেন কোন কোন শিল্পীর গান শুনতে আপনার ভালো লাগে আমি আমার সব থেকে গান ভালো লাগে যে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 হ্যাঁ আমারও খুব ভালো লাগে হ্যাঁ এদের গানই আমি শুনি কারণ ফকির সাহেব এর গান এইতো কিছু দিন আগে গানটা ই করলো concert এ এসে বললো অধিক গান তা অনেক সুন্দর হয়েছে ক্যারা কইতেসে বাপের এক বাপের যখন বিয়ের চিলেরে কোলে বৌ একটা গান করেছিল সে সেই গান তও অনেক ভালো

আচ্ছা গান আছে আমার একটা তুমি হলো না হ্যাঁ অনেক সুন্দর গান যেহেতু valentine মাস চলতেছে এই গান গুলা আসলেই সুন্দর লাগে হু তারপরে আবার একটা সব থেকে অনেক গানগুলা আছে মানে যেটা হচ্ছে আপনার এই স্বপ্নে যে পরায় গুলা আছে বাংলা সব বাংলার যে আগের শিল্যেপ গুলা আছে বাংলা আগে সব বাংলা গান গুলো মানে জেমস আর গান গুলা অনেক সুন্দর লালন ধুতি গান নেক ভালোবাসতাম লালন ধুতি গান অনেক শুনতাম লালন ধুতি ভাটিয়ালি গান গুলো শুনতাম দেশাত্ব বোধক গান ওগুলো শুনতাম এখন যে next যে সব গান আইছে গানগুলা সেগুলাতো কোনো কিছুর মানে হয় সব গান মনে করোনা যখন এটা কেউ feel করে হুম আসলে এই গান এর অর্থ গুলো কথা গুলো totaly ভালো লাগে আর এখন তো যা শুধু গান গুলা দেখা যাই একজন আর লেখা আর একজন যাইতেছে কর কর করতেছে মন থেকে যে একটা অনুভূতি প্রকাশ করে সেটা আর পাওয়া যায়না গান এর মাধ্যমে না ওরকম কিছু হয়না আপনার প্রিয় শিল্পী কে এখন এখন আমার প্রিয় শিল্পী Arijit sing বালাম arijit sing আর অনেক গান ভালো আছে সুন্দর সুন্দর গান গাইছে হ্যাঁ অনেক সুন্দর সেই দুইহাজার বারো সাল থেকে যখন Arijit sing বারো তেরো সালে establish হইলো famous হইলো তখন থেকে তার গানই শুনি বাংলা সিনেমায় তো ভালো গান করসে যে ইন্দোকেশর ইন্দোকেশর অনেক ভালো ভালো গান করেছে হ্যাঁ হ্যাঁ ইন্দোকেশর অনেক ভালো ভালো গান করেছে তারপর ইয়ে আপনার অনেক ভালো ভালো গান আছে আমাদের বাংলাদেশের অনেক ভালো ভালো শিল্পী আছে অনেক বড়চর সা রে গা মা সা রে গা মা টাইপ এর নোবেলের গুলো তখন তো সে ভালো শিল্পী ছিল তার কণ্ঠ অনেক সুন্দর ছিল গান গাইতে গাইতে কিন্তু কিররে গান ছেড়ে দিলো

হ্যাঁ আসলে সা রে গা মা পা তে নোবেলের অনেক ভালো performance করেছিল নোবেলের এর গান ও সুন্দর ছিল কিন্তু নোবেলের পরে যে বিভিন্ন scandel বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন জায়গায় আর কি

যে হেতু নোবেল এর

হ্যাঁ নচিকেতা আর গান নচিকেতা আসোলে ভালো শিল্পী খুবই ভালো মানুষ এবং আমার খুব পছন্দের একজন শিল্পী আইয়ুব বাচ্চু সবাই অনেক সুন্দর আইয়ুব বাচ্চু মারা গেছেন উনি অনেক ভালো শিল্পী ছিলেন সব থেকে guitar ভালো বাজাইতো আইয়ুব বাচ্চু সুন্দর করতো আলাদা গান গাইতো অনেক সুন্দর সুন্দর গান গাই আইয়ুব বাচ্চু তো তার মারা যাওয়ার পরে একটা গান বাইরে সবাই শুনলো গানটা অনেক viral হৈছিল আইয়ুব বাচ্চু আইয়ুব বাচ্চু স্মরণে আপনার চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর স্মরণে রুপালি guitar নামে একটা মোর ওই চক্র গোল চত্বর তৈরী করেছে একটা রুপালি guitar দিয়ে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 তারপরে দেখা যাই আগে যে আর এখন যে সব গুলা বাড়ায় বাড়াইতেছে কোথাও কোনো mean করে না শুধু just খালি হ্যাঁ sound বা দিয়া আহ auto tune দিয়া গান গুলা তৈরী করবে ক সেটা ওদের কে

হ্যাঁ সেটাই আরকি viral হয়ে যাচ্ছে যে কেউ যেখান থেকে সেখান থেকে viral এটাই হিরো আলম এর মতো মানুষ যদি গায়ক হতে পারে তাহলে আর আপনি দেশ থেকে কি আশা করেন বলেন জি এইরকম দেখা যাই সবার এই যে সবাই সবার সব কাজ করবো সেরকম কিছু না যার যেটা profesion সেটাই করবে

সে গান গাইতেছে সে করিতেছে সেটা তো ঠিক না গানকে অপমান করা হইতাতেছে টাকে সহজ মনে করা হইতাতেছে টা এতো সহজ না তো মানে আগে তো ধরো আগে মানে শিল্পী এতো খুঁজে পাওয়া যেতো না এত ভালো শিল্পী এখন তো available শিল্পী কলা শিল্পী দের রয়ে গেছে শ্রোতা বেশি ছিলো সুন্দর সুন্দর গান হতো আমরা শুনতাম কিন্তু এখন শ্রোতার থেকে শিল্পী অনেকে বেশি

তাই না

কিছু দিন আগে একটা গান বেরোয় ছিলো আপনি হয় তো শুনতে পারেন সিলহাটি ভাষায় সোনা পাখি গো রুপো পাখি গো হ্যাঁ ওই গান টা আসলে এত টা vairal হৈছে কিন্তু আমার কাছে আঃহা মরি গান টা ভালো লাগেনি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 যে খানেই যাই না কেনো ওই গান টাই বেজে ওঠে

সেই মতোন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 টিকটক আসার ফলে কিছু কিছু family রির family মেয়ে গুলো বা ছেলে গুলো এমন এমন ভিডিও গুলো করে তাদের বোঝা যাই যে কোন family থেকে bilong করে বা কোন family থেকে আসছে মানে family ছোট্ট বা ছোট্টো বা new ছিলো এই রকম ভাবে ভিডিও করতে

হ্যাঁ কিছুটা like বা কিছুটা view এর জন্য এরকম বা ছোট বা নিচু মনেকরেন এই রকম মানুষিক ভাবে সে মানে বাধাগ্রস্থ মানুষিক ভাবে অসুস্থ তার treatment বা চিকিস্যা দরকার মানুষিক জি সেটাই আসলে একটা সুময় বিনোদন আর entertenment ছিলো অন্য রকম আর এখনকার বিনোদন আর entertenment অন্য রকম এখন ওরা TV খুললে সামাজিক সামাজিকতাভাবে সামাজিক ভাবে পরিবার এর সাথে TV দেখা যাই না cinema দেখা যাই না গান শোনা যাই না একটা সুময় কিন্তু এ রকম ছিলো না আসিফ আকবর খুব প্রিয় একজন শিল্পী ছিলো জি আসিফ ছিলো ইমন মানুষ আগে শুনতো ইমন ছিলো মনির খান তাদের গান অনেক ভালো মানুষ অনেক শুনতো আবার আবার এলাকায় icecrem বিক্রি করতো মোমোতাস এর গান তাও মানুষ দেখতো সে অনেক মমতাজ ও অনেক গান ই বলছে বলছে rap বলছে সব ভাটিয়ালি গান সব গান ই সে বলছে এখন যেএই টিকটক আসারপরে মানুষ এতোটা মানে মানুষ মানুষ সবসুময় চাচ্ছে আমি গাইয়ক হবো এরকম একটা দরকার জি সেটাই আসলে আসলে এখন মানুষ কি ভাবে viral হও আ যাই যে কোনো পরিবেশে যেকোনো উপায়ে মানুষ viral হতে চাই

এইরকম মানে হ্যাঁ মানে মানুষ মনে করে viral হলে পরে একটা মানুষ viral হও যা কারো কাছ থেকে talent সে কাজ করতে পারো talent আছে সবার ভিতরে talent থাকে কিন্তু তাই বলে কি সব কিছু করে কি viral হতে হইবো সবাই নোংরামি করতাছে হ্যাঁ জি জি এই গুলো সব ই নোংরামি তা ধর মানুষ রা সব দেখে হয় তো কিছু কিছু মানুষ দেখে মজা নেওয়ার জন্য মানে হাসি খুশির কিছু পাইনা বা হাসি বা কি হাসার কোন জিনিস না সেখানে ঢুকে তাদের video দেখে হাসে তাদের ও ই দেখে আর কিছু মানুষ মানে সবাই ই এ রকম ই ninty percent মানুষ হাসার জন্যই দেখে তা হাসির পাট দেখে মানুষ মানুষ ই একমাত্র হাসির হয় তো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

আর এখন যে গুলা গুলা আসে তখন থেকে তো কিছুই বুঝাযাইনা মানে কিছুই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

চোর সিদ্দিক viral হয় হিরো আলম viral হয় তাহলে বলেন আমরা কোন সমাজে আছি জি আপনি একটা দেখবেন কিছু দিন আগে i am see you not for mind একটা যে reel station চেক দেয় শ্যামল না কি সে কিন্তু viral ঠিক আছে viral হওয়ার পরেও সে কিন্তু video বানাইতেছে গান বাংলা বানাই বানাইদিচ্ছে she is not for mind তাহলে মানুষ একেকটা গান রে কত টুকুই কি মনে করতে পারে আসলে যুগটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের বিনোদনে সেই সুস্থ বিনোদনটা আর নেই বিনোদন হয়ে গেলেই অসুস্থ

সে বাড়ান হয়েছে বাংলার পরে যে ছোট যে কিছু কিছু ছোট খাটো youtube chanel মালিক আছে facebook page এর মালিক আছে তারা তাদের পিছনে পিছনে ঘুরতেছে যা করে তার সেখানে বা তারে সে এক জন এই সব জন এতে কিছু না তারপরে একটা চোর সিদিকী তার তারে সবাই দিয়া তার পাশে viral video আছে তো কি করতেছে অনেক কিছু কথা এখন সে এলাকায় বোরো অনুষ্টান হলে বড়ো কোনো খেলায় সেখানে প্রধান অতিথি হিসেবে সে দাওয়াত পাচ্ছে

দেখা যাই যে এসব করা জেনেশুনে শিক্ষিত মানুষ তাদের কে অপমান করা হয় হুম হুম এগুলো কেয়ামতের আলামত ভাই এগুলো কেয়ামতের আলামত অবশ্যই একটা শিক্ষিত মানুষের পাশে পাশে যদি অহংকারের কিছু না ওর সাথে তোর বসার যোগ্য না একটা সবারই সবার জায়গা থাকে যার জায়গায় যে থাকে আরেকজনের জায়গায় আরেক জন থাকে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 ই আসলে ভাইবুজছেন এখন আসলে আমাদের কি হবে আর সামনে এরকম আসবে বুজছেন কিছু করার নেই এই নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে তাহলে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন সাবধানে থাকবেন হ্যাঁ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

হ্যাঁ hello কেমন আছো অনেক দিন পরে হ্যাঁ বলুন হ্যাঁ ভালো আছি। অবশ্যই কারণ অনেক দিন পরে কথা বলার কারণ হচ্ছে এটাই যে আমি একটু তোমার সাথে discuss করতে চাই ছিলাম এই এখনকার job এর বিষয়ে। কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে কারণ আমরা এই covid কালে বাড়িতে বসেই কাজ করছি তো চাইছি যেটা পরবর্তী generation বা আমারই বাড়িতে যে আমার ছোটো ভাই বা আমার বোন আছে। তাদের কোন দিকে study টা করলে better হবে। বা কি রকম আহ পড়া শোনা করলে ভালো হবে? এরকম কিছু আমি discuss করতে চাইছিলাম কারণ তুমি দেখলাম দেখলাম একটা ভালো reputed কাজ করছো। তো ভাবলাম তোমার সাথে discuss করাটা একটু ভালো হবে। তো একদম একদম কারণ আমিও recent আহ তিন থেকে চার বছর এই work from home এই আছি। তো এ ক্ষেত্রে কি হয় মানে আমাদের time টা অনেকটা সাশ্রয় হচ্ছে ঠিকই। কিন্তু health এও একটু অনেকটা issue হচ্ছে। যেমন আমরা কি হতো আগে অনেকটা time আহ বাসের জন্য বা গাড়িতে যে আহ যান বাহনের মাধ্যমে যেত তার জন্য wait করা বা একটু travel হতো। এখন কি হচ্ছে বাড়িতে বসে যাচ্ছি যার জন্য হয় তো আমরা বাড়িতেই উঠছি বাড়িতেই কাজ করছি আবার বাড়িতেই থেকে যাচ্ছি।

হ্যাঁ যেমন আমরা বাড়িতে বসে কাজ করাতে একটা ভালো দীর্ঘ আয়ু হচ্ছে তেমন আবার খারাপ দিকটাও আছে যদি তেমন হয়তো আমরা একটু বাইরে থাকাটা পছন্দ করতাম। বা হয় তো friend এর সাথে আড্ডা মারাটা পছন্দ করতাম তাই হয় তো আমাদের কাছে এটা মনে হচ্ছে যে আহ office টা থাকলেই ভালো হতো ওখানে একটু friend এর সাথে দেখা হতো বা কথা বার্তা হতো। office এর শেষে একটু ঘুরতে পারতাম। কিন্তু যারা হয় তো একটু family থেকে মানে family একে বারে family থেকেই belong করছে মানে বাড়িতে ওর বাবা মা ভাই ভাই বোনেরা আছে তাদের কাছে কি হচ্ছে যে office টা শেষ হওয়ার পরে পুরো time টা ওরা পেয়ে যাচ্ছে family কে attend করার জন্যে তো এটা ওদের কাছে ভালো হয়। তো এটা আমরা যেমন যে ভাবে আমরা নেবো সে ভাবে আমাদের কাছে এটা মনে হবে। আবার এটাও দেখতে হবে যে এখন এই covid situation এ যদি আমাদের কাজটা না থাকতো তাহলে হয় তো আমরা এই মুহূর্তে jobless হয়ে বসে থাকতাম তো সে ক্ষেত্রে তো মনে হচ্ছে work from home টাই better কিন্তু তারও আবার হ্যাঁ অবশ্যই মনে হচ্ছে তাই কারণ আহ covid এর situation আবার বেড়েছে আবার অনেক রকম নিয়ম কানুন start হয়েছে। তো সে ক্ষেত্রে মনে হচ্ছে এটাই continue আছে ভালো আছে। আবার একটু তাও আমাদের দেখতে হবে যে নিজেদের health এ যাতে issue না হয় আমাদের একটু Exercise করা বা বাড়ি থেকে বেরোনো। হয় তো এই friend দের সাথে সপ্তায় একদিন বা দু দিন যদি একটু দেখা করা যায় তাহলে mind টাও fresh থাকবে। আর office এর regarding discuss যদি কিছু করার থাকে সেটাও করা যাবে কারণ family তে সব কিছু তো বলা যায় না না যে office এ কি যাচ্ছে বা কিরকম চাপ যাচ্ছে আমাদের কাজের pressure যেটা friend দের সাথে আমরা share করতে পার। তো সে ক্ষেত্রে তোমার কি হ্যাঁ বলো।

হ্যাঁ কিন্তু হয় তো এটা তোমার ক্ষেত্রে আমি এটা শুনলাম কিন্তু আহ কিছু কিছু comapny তে যেগুলো provide করছে যেমন আমি যে company তে এখন আছি সেখানে হয়তো laptop টা আমার নিজের used করছি but আমার আমার যে bill টা আসছে সেই bill টা দিয়ে দেয়।

হ্যাঁ একদম সেটা তো কারণ আমাদের যেটা provide করবে যেটা আমাদের company র জন্য প্রয়োজন। আর আমরা এখন যেহেতু work from home এ আছে এমন কিছু লাগবে না যেটা আমাদের কাজ করতে গেলে হয় তো mail টা used করতে পারি। but Print out এর প্রয়োজন সেটা আমাদেরকে পাঠাতে হবে এমনটা হয় না। হ্যাঁ হয় কিছু কিছু document থাকে যেটা হয় তো আমাদের scan করে পাঠাতে হবে। সেটা আমাদের সেটা আমাদের বাইরে থেকেই হ্যাঁ বাইরে থেকেই করিয়ে নিতে হয়। কারণ এটাও মানতে হবে যে এই মুহূর্তে office সব কিছু provide করতে পারবে না হয় তো। কারণ যেহেতু আমাদের সাথে office এর এই মুহূর্তে কোনো রকম try up বা touch নেই যেমন আমি এখন যে comapny তে আছি তার এখানে কোনো অস্তিত্বই নেই। মানে just আমরা work from home এই আছি। আমরা month end এ salary পেয়ে যাচ্ছি। But office এর এখানে কোনো নিজেস্য কোনো building বা others কিছু নেই। হ্যাঁ সবটাই online মারপথ হয় তো আমাদের meeting, meeting arrange বা যাই হোক না কেন সেটা online এই হয়ে যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত কোনো হ্যাঁ virtual হয়ে গেছে। সরকারি job টা তো অবশ্যই safe and secure but কি হয় যেমন হয় তো আমারই ক্ষেত্রে আমি একটা example দিচ্ছি যেমন হয়তো আমি খুব বেশি educated নয় graduation complete করেছি। এবং হয় তো আগে কিছু পড়াশোনা করতে পারলাম না family র কিছু problem এর জন্য তো সে ক্ষেত্রে তো আমি graduation করার পর আমি হয় তো মানে try করতে পারি graduation এর পরে যে আমি একটা সরকারি exam দিতে পারবো। তার জন্য আমি try করতে পারি। কিন্তু সেটাকে আমার success করার জন্য আমাকে side এ কিছু job করতে হবে। যেমন হয় তো private এ আমি কোনো একটা job করলাম ছোটো খাটো হয় তো start করলাম। কারণ আমাদের যত পুরোনো হবো যত আমাদের অভিজ্ঞতা বাড়বে তত Salary বাড়ে। হয় তো দেখা যাবে এইটা try করতে করতে বা আমার অভিজ্ঞতা হতে হতে কখন হয়তো আমি একটু বেশি salary তে বা হয় তো same সরকারি salary যেটা হয় তার হয় তো কাছা কাছি ও আসতে পারি। সেটা অভিজ্ঞতার ওপর depend করবে বা আমি কোন professor মানে professional এ যাচ্ছি তার ওপরেও depend করবে। তো সরকারি job সরকারি job কারণ ওর সামনে আর কিছু হয় না। তো সেটা একদম আর সেটা তো সবার পক্ষে পাওয়াও সম্ভব নয় কারণ এখানে এই বিষয়ে যদি আমরা discuss করি তাহলে অনেক গুলো point এসে যাবে যেমন থাকে general caste OBC, ST এগুলো priority থাকে তারপরে একটা numbernumber পাচ্ছো আর এই মুহূর্তে যেটা আমি দেখলাম আহ last দু এক বছরের মধ্যে যেগুলো তোমার আহ class ten বা HS বা graduation যেগুলো দিয়েছে Government থেকে বলেই দিয়েছে এই সমস্ত প্রার্থীদেরকে যখন মানে কোনো সরকারি চাকরিতে apply করতে যাবে তাদের কিন্তু marksheet যেটা সেটা অতটা গ্রাহ্য দেওয়া হবে না। তাদের depend করবে interview র ওপর কারণ এখানে online exam পুরোটাই দেওয়া হয়েছে। এক একটা candidate আমরা যেটা দিয়ে এসছি একদম আর যেটা আহ এটা আমরাও দেখে এসছি যে আমরা last আহ দুহাজার আহ নয় দশের দিকে আমরা যে graduation মানে আমরা যখন দিয়েছি মাধ্যমিক দিয়েছি সেই সময় আমাদের কি ছিল syllabus এ দু রকম ছিল মানে Nine আর ten দুটো add করে আমাদের exam দিতে হয়েছে। but last eleven দু হাজার এগারো বা বারোর পর থেকে ওটা হয়ে গেছে single মানে nine এর টা nine এ ten এর টা ten এ তো এটাতেও কিছু depend করছে অনেকটাই easy হয়ে গেছে। কারণ আহ যেটা আমরা আমাদের তরফের থেকে দেখেছি যে আমরা যখন calcutta university না যে কোনো university থেকেই বার হও না কেন একটা percentage vary করতো। যে এই university থেকে এসছে এতো percentage তুমি mark achieve করেছো।

যদি আহ mark হিসাবে দেখা হয় তাহলে প্রত্যেকটা candidate apply করতে পারবে job এর জন্য এবার depen করছে ওদের interview কিভাবে track করবে বা নিজে কি কি ভাবে প্রস্তুতি করিয়েছে তার ওপর অনেকটা অনেকটা অবশ্যই কারণ আমার আহ হ্যাঁ আমি last কয়েক বছর মানে আমার working level আমি total দেখলাম তিন চারটে office change করেছে তো সে ক্ষেত্রে আমি যেটা দেখলাম। যে ওরা যে কত দিনে অভিজ্ঞতা তার উপরেও কিন্তু একটা vary করে। আর যদি একটু ভালো professional এর সাথে যুক্ত আছো অন্য কোনো office এ যেতে চাইছো তখন automatic ওরা thirty percent increase করিয়েই দেয়। তো সেটা বলারও প্রয়োজন হয় না আর অবশ্যই depend করবে নিজের উপর নিজের কতটা capability আছে কি ভাবে আমি আমার কাজটাকে handle করি। আমি office এর জন্য কতটা sincere সেটাও depend করে। অনেকে হয় তো দশ বছর কাজ করেও সেটা কোনো রকমের growth পায় না but অনেকে হয় তো এক দু বছর কাজ করেও growth পেয়ে যায়। নিজের অভিজ্ঞতা বা নিজের

আশা করি আহ আশা করি না সে ক্ষেত্রে এরকম অসুবিধা তো হওয়ার কথা নয় কারণ যদি তোমার qualification বা যেগুলো এক একটা comany hire করার সময় যে সমস্ত কাজের process বা সেই process টা সম্পূর্ণ আলাদা ছিল। অন্য company test এ নিজে হয় তো অভিজ্ঞতা দেখিয়েছে যে আমি যে আমি এতো বছরে পুরোনো অভিজ্ঞ but আমার কাজটা কিন্তু সম্পূর্ণ নতুন সেই ক্ষেত্রে কি হয় আগে অবশ্যই

কারণ অভিজ্ঞদের already মাথায় একটা থাকে যে আমায় এরকম কাজের pressure ছিল বা আমি এই রকম কাজটা করে এসছি এই ভাবে handle হয় আর এখন আমাকে নতুন ভাবে আবার শিখতে হচ্ছে মানে দু টো কে ওদের compare হয়ে যায় যে তখন যে এইটা এই ভাবে হতো এইটা এই ভাবে হতো হ্যাঁ

অবশ্যই কারণ আহ এ বিষয়টা হয় তো আমি অতটা তোমাকে বোঝাতে পারবো না। কারণ আমার যে টুকু মনে হয় একটা হয় কি আমরা state যদি change করি যে কোনো job এ একটা state change করলে সেখানে তুমি thirty থেকে thirty five percent increase এমনি পেয়ে যাবে। yearly

তাহলে আমার salary টা অনেকটা high হয়ে যায়। আর হয় তো আর এমনও অনেকে থাকে যে তার হয় তো education level টা অন্য রকম ছিল। যেটা হয় তো এই মানে আমাদের state এ হয় তো এরকম কোনো কাজ পাচ্ছে না। বা এই দেশে তেমন ভালো কাজ পাচ্ছে না। তার Education এর উপর depend করে। তো সে ক্ষেত্রে সে চাইছে যে বাইরে চলে যাক। আর অনেকে চায় যে পুরো career তার ওপর focus আছে ওর পুরো আগে career টাই তৈরী করবে। সে ক্ষেত্রে হতে পারে দু একটা state ওরা change করে নিজের salary টা খুব high করে নিয়ে আবার নিজের state এ ফিরে এটা মনে হলো আমার অভিজ্ঞতা but আহ হতে পারে অনেকে অনেক রকম demand থাকে বা চাহিদা থাকে যে কি কারণে ওরা change করতে চাইছে? বা কেন বাইরে যেতে চাইছে? তো এটা just আমি আমার এক friend কে দেখে মনে হলো আমার অভিজ্ঞতা মনে হলো এটা। তার কারণ আমি জানালাম যেমন আমাদেরই friend তো এখানে থাকা কালিন ওর normal একটা basic salary তেই কাজ করতো but ও এখন দু এক বছর চেন্নাই বা বাকি country গুলোতে যাওয়ার পরে এখন কিন্তু salary টা অনেকটাই high প্রায় forty five sixty এরকম salary টা এসে গেছে ওর মানে same salary তে আমরা কাজ করতাম এখন ও প্রায় forty five fifty above তো salary increase করে নিয়েছে increase তো এই state দুটো state change করার কারণে ওর salary টা high হলো যেটা আমার মনে হলো যে হ্যাঁ state change করেছে আর নিজের মধ্যে তো অবশ্যই তার দক্ষতা আছে যার কারণে ওর salary টা high করতে পারছে। বা কাজটা continue করতে পারছে। অবশ্যই

তো সে ক্ষেত্রে আহ যেমন এগুলো তো ছিল আমার আহ অভিজ্ঞতা বা আমার side থেকে আমি এগুলো একটু fill করেছিলাম তো এমনটা কি তোমাদের office এ বা এই মুহূর্তে কি তোমার সাথে এরম হচ্ছে? যে হয় তো fresher আসছে তাদের কাছে একটু সমস্যা হচ্ছে। But যারা দক্ষ আছো তারা হয় তো ওই ভাবে ওদেরকে বোঝাতে পারছো না। ওরা হয় তো কারণ fresher যেহেতু তো সেটাই আমি ভাবছিলাম যে পরবর্তী generation মানে আমরা হয় তো এ ভাবে এখন হয় তো job টা পাওয়াটা যতটা easy হয়েছে, পরবর্তী generation এর কাছে অতটা easy হবে না মনে হয়। কারণ demand টা যেভাবে বেড়েছে এখন আহ কারণ আমি যেটা প্রথমেই জানালাম যে এই দু হাজার একুশ বাইশ এ যে result অনুপাতে যে ভিত্তি করে এই মুহূর্তে requirement না হচ্ছে সেখানে বলে দেওয়া যাচ্ছে এগুলো কোনো Vary করবে না। সম্পূর্ণটা vary করবে interview level এর উপর আর নিজের দক্ষতার উপর। তো সে ক্ষেত্রে ওদের কাছে difficult হয়ে যাচ্ছে। হয় তো ওরা ভাবছে যে আমাদের কাছে number টা অনেকটা আছে আমরা হয়তো যে কোনো job পেয়ে যাবো। আবার বাস্তবে কিন্তু তা হবে না কারণ number এ বা তার থেকেও বেশি number বাকি candidate এর কাছেও আছে।

একদম কারণ এই জিনিসটা আমি যেটা প্রথমে জানালাম আমার আমার সাথেই এটা হয়েছে আমি আমার company কে পুরো সম্পূর্ণ ভাবে চিনি না। কারণ আমাদের যখন প্রথম যে office এ ছিলাম সেই office টা covid এর কারণে comapny টা পুরোটাই বন্ধ হয়ে যায়। তো পুরো company টাকে take over করে নিয়ে আলাদা একটা comapny তো just আমরা সেখানে online মাধ্যমে সব কিছু process করেছি। online এ interview দেওয়া online documentation সব সমস্তটাই হয়েছে।

তো পুরো কারণ এই অভিজ্ঞতাটা আমি হতে পারে আহ অন্যরা হয় তো ভাবছে যে এটা কি ভাবে হয় বা কিন্তু আমি এই নিজের থেকেই অর্জন করেছি। এই codiv time এই দেখলাম যে হ্যাঁ এইটা পুরো সম্পূর্ণ একটা process হয়। আর কি ভাবে একটা company বন্ধ হওয়ার পর আর একটা company take over করে নিয়ে তাকে কি ভাবে control করতে পারে। এটাও আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। কারণ একটা দুটো employee ছিল না প্রায় দু থেকে আড়াই হাজার employee ছিল পুরোটাকেই take over করা তাদের documentation করা এটা একদম হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই এটা একটা ভালো point আহ দেখেছি আমি work from home এ কারণ হতে পারে family কোনো program চলছে বা কিছু Program আছে বাড়িতে যার কারণে হয় তো পুরো time টা আমি continue করতে পারলাম না। কিছুটা time continue করলাম আবার হয় তো আমি night এ free থাকবো বা evening এ free থাকবো। সেই সময় বাকি time টা এটাও একটা plus point আছে আর আর একটা plus point মানে আমি আমার family র সাথে থেকেই কাজটা করি। হতে পারে একটু safe and secure টা একটু কম হয়। যে আমি office এ হলো কোনো details বা কিছু যেন লিক না হয়ে যায় সেটা একটা problem থাকে but আর আর একটা আহ আমরা সবসময় হ্যাঁ মানে এটা আমার সাথেও হয় কিন্তু আমি সবসময় depend করি মানে কোন জায়গায় আছি কারণ। যদি আমার family র সাথে থাকি কারণ ওরা জানে যে আমার এই time টা working time তো সে সেই ক্ষেত্রে ওরাও distance টা maintain করে। আর আমি আহ যতই আমরা বাড়িতে বসে কাজ করি না কেন working time টা আমি professional time টাই ভাবে maintain করি। যে আমার এই time টা break নেওয়ার কথা এটাই আমি break নেবো বা এই time টা আমার continue কাজ করার কথা এটায় continue কাজ করবো। কারণ আমি যদি habit হয়ে যায় যে না আমি এখন কিছুটা time করি পরে কিছুটা করি তাহলে আমার ওটা habit এ পরিণত হবে। পরবর্তী হয় তো কখনো আমি office এ গেলে আমারই problem হতে পারে। তো আমি maintain আহ এটা হ্যাঁ হ্যাঁ কারণ আমরা তো অবশ্যই জানবে যে অভ্যাসের দাস আমি আজকে এটা continue করতে করতে এটা পরবর্তী যখন officially কোনো job করতে যাবো আমার এটা problem হবেই। তো আমার বাড়িতেও আমার ভাইয়ের ছেলে বা দাদার ছেলে আছে ওরা একটু আমাকে disturb করতে চায় but হয়ে ওঠে না কারণ আমি যখনই কাজ করি আমার ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিই যাতে ওরাও আমাকে কোনো রকমে disturb করতে না পারে। আমি আবার break এ গিয়ে ওদের সাথে আবার time কিছুটা spend করলাম। আবার আমার কাজ শেষ হওয়ার পরেও spend করলাম।